সে এ যে আমাদের শিক্ষা মন্ত্রি নতুন curriculum Vitae বই তৈরি করলো যে কিন্তু এগুলা আসলে ছেলে পেলের জন্য কোন প্রয়োজনীয় না তো তার পরেও এ ধরনের কাজ গুলা করছে তো এই যে শিক্ষা খাত দংশ হয়ে যাচ্ছে এভাবে সবই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এসব বলে আর লাভ নেই ভাই

আচ্ছা ভাল থাকেন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 আচ্ছা কাশ্মীরের কিছু কথা বলো কাশ্মীর ইতিহাস ও রাজনৈতিক বিতর্কে যেমন সমৃদ্ধ তেমনি সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঘটনাতেও সমৃদ্ধ, এই দেশের খাবার, চা, তারপর উত্তর দিক থেকে খাড়া ট্রেককিং path বরাবর আপনার খা~ তোমার খাবার দূরে হেটে যাওয়া শ্রীনগর house boat তোমার এক কোথায় বলবো কাশ্মীরের মতো সুন্দর জায়গা হয় না, এখানকার কার্পেট, টেক্সটাইল সবই তুমি উম ঐতিহ্যের অধিকারী এখানে আছে আপেল বাগান, জাফরান খেত, ঝলমলে রোদ, শাসরুদ্ধ করা তৃণভূমি,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

আচ্ছা এখানে গেলে কোন সময়ে যাওয়া উচিত? তুমি এখানে গেলে গ্রীষ্মের সময় আসতে পারো কারণ গ্রীষ্মের সময়টা হলো সবচেয়ে ভালো পর্যটকদের জন্য আদর্শ সময় এখানে সকাল ও সন্ধ্যা খুবই মনোরম, ডাল লেক এবং নাইজেন লেকে তুমি শিকারা ভ্রমণ করতে পারবে, তুমি এখানে কাশ্মীরে তুমি কিন্তু হোটেলটা আগে থেকেই বুকিং করে রাখতে হবে কারণ এই সময় হলো peak time ভালোভাবে ঘোরার জন্য তোমাকে আগে থেকেই সব plan করে রাখতে হবে, তুমি বর্ষা কালেও আস্তে পারো কারণ কাশ্মীর বর্ষার সময় একটি অন্যান আকর্ষণ ছড়িয়ে দেয় যদিও এ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয় তবে পেহেলগাঁও সহ কিছু এলাকা দেখার মতো হয়ে যাই তখন, এছাড়া বর্ষা কালে শুধুমাত্র সময়ে সময়ে তুমি এখানে পাকা আপেল খেতে পারবে, আর শীত কালেও তুমি যেতে পারো, শীতকালেও এখানে খুব সুন্দর হয়ে যায়, পর্যটকরা যারা তুষারপাত দেখতে খুব ভালোবাসে এবং শীতকালে তারা অবশ্যই অসতে পারে সম্পূর্ণ কাশ্মীর উপত্যকা টা, বরফের ঠান্ডা কম্বলে আচ্ছাদিত হয়ে যায় তাপমাত্রা প্রায় মাইনাস দুই ডিগ্রী সেলসিয়াসে হয়ে যায়,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 জম্মু ও কাশ্মীরের শীর্ষে নাকি কাজ চলছে, কি কাজ চলছে? ভারতীয় হিমালয়ে পীরপিঞ্জল রেঞ্জে অবস্থিত জম্মু ও কাশ্মীরে নিখুঁত ধরণের টোপোগ্রাফি রয়েছে যা পর্যটকদের বিভিন্ন ধরণের কার্যকলাপ, উপভোগ করতে দেয় জম্মু ও কাশ্মীরের প্রতিটি গন্তব্য তাদের পর্যটক উম বাজার তালিকায় অনেক রিয়াবকলাপ করছে পর্যটকদের জন্য তারা এখানে বিভিন্ন, নিজেদের লিপ্ত করে,

আচ্ছা পরিবারের সাথে গেলে কেমন হয়? তুমি পরিবারের সাথে ভ্রমণ করতে পারো প্রচুর জায়গা রয়েছে এখানে আহ যেমন সাইড সিন তুমি করতে পারবে তারপরে তুমি বোটিং, ফোটোগ্রাফি, হিল স্টেশন, যাদুঘর, সুন্দর বাগান দেখতে পাবে তারপরে তুমি জম্মু কাশ্মীরের শিকারা চড়তে পারবে, তারপরে তুমি ডাল লেকে গিয়ে house boat থাকতে পারবে, তুমি যদি পর্বত আরোহন করতে চাও river রাফটিং করতে চাও,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 আচ্ছা তোমার মতে জম্মু কাশ্মীরে সেরা জিনিসগুলির তালিকার মধ্যে কি কি রয়েছে? শিকারা রাইড করতে পারো, শিকারা রাইড হলো ডাললেকের সবচেয়ে সুন্দর জায়গা, নাগিন লেকের ধীর গতিতে শ্রী~ শ্রীনগরের সৌন্দযকে তুমি তোমার লেন্সে capture করতে পারো জম্মু কাশ্মীরের সবচেয়ে আরামদায়ক ছুটির দিনগুলির মধ্যে এটি একটি হতে পারে তোমার house boat এ থাকা, শিকারা চড়তে চড়তে তুমি কিছু কেনাকাটাও করতে পারো ওখানকার যে জম্মু কাশ্মীরে জিনিস পত্র আছে যেরকম অনেক চুরিদার, শাল উলের জিনিস, উলের সোয়েটার, আচ্ছা ট্রেককিং কিগো? জম্মু কাশ্মীরের অনেক জায়গায় কিছু ট্রেককিং তুমি করতে পারো ট্রেককিং বেশ চ্যালেঞ্জিং, তুমি ট্রেককিং তুমি হেঁটে হেঁটে হেঁটে হেঁটে পাহাড় উঠতে পারবে পেহেলগাঁও তে প্রচুর ট্রেককিং আছে, আর গলফিং? তুমি যদি আরামদায়ক কিছু করতে চাও তাহলে তুমি গলফিং করতে পারো কাশ্মীরে প্রচুর গলফ কোর্স আছে প্রতিটি গেমেরই সুন্দর একটি landscape করা হয়েছে এখানে, গুলমার্গে গলফ কোর্স আছে গুলমার্গে গিয়ে তুমি গলফ কোর্স যেতে পারো, আর স্কিইং? তুমি যদি উম দুঃসাহসিক জিনিসপত্র করতে চাও তাহলে তুমি স্কিইং টা করতে পারো পটভূমিতে হিমালয়ের তুষারাবৃত চূড়া ঢালের সাথে রাজ্যটি সোনালী গুলমার্গ, পেহেলগাঁও, খাজিয়ার হিমবাহের মতো বিশ্ববিখ্যাত গন্তব্যস্থলে তুমি স্কিইং করতে পারবে কিন্তু তোমাকে সাহসী হতে হবে তাতেই, আচ্ছা মাউন্টেন মাউন্টেন বাইকিং? যদি তুমি মাউন্টেন বাইকিংকরতে চাও তাহলে তুমি জম্মু কাশ্মীরে ঢালু ঠিক সঠিক সময়ে চলে যাও কাশ্মীর উপত্যকায়, কোমল ধালেই এই মাউন্টেন বাইকিং হয় কিন্তু হ্যাঁ সাবধানতার সাথে এখানে পৌঁছতে হবে এবং তারপরে তুমি এখানে গিয়ে তুমি মাউন্টেন বাইকিং করতে পারবে, প্যারাগ্লাইডিং টা কি? প্যারাগ্লাইডিং হলো উচ্চতার শিখরে উঠে তোমাকে পুরো কাশ্মীর শহরটা তুমি দেখতে পাবে প্যারাগ্লাইডিং টা তোমার যদি উচ্চতার সাথে ভয় না থাকে, তাহলে তুমি প্যারাগ্লাইডিং করতে পারবে অবশ্যই তোমার সাথে আরেকজন থাকবে, ভয়পায়ার কিছু নেয় এই পরাগ~ প্যারাগ্লাইডিং গুলমার্গ, সোনমার্গ, তারপরে শ্রীনগরে হয় তুমি আগে থেকে এখানে গিয়ে প্যারাগ্লাইডিং করতে পারো, আচ্ছা এই অংগলিং and ফিশিং, ফিশিং মানে তো মাছ ধরা, ওখানে মাছ ধরা যায়? হ্যাঁ, নদী নদ স্রোতের নেটওয়ার্কের সাথে জম্মু কাশ্মীরের একটি কোন মাছ ধরার স্বর্গ তো রাজ্য জুড়ে এটি একটি আকর্ষণীয় কার্য কলাপ, তো তুমি ডাল লেকে মাছ মাছ ধরতে পারো, তারআগে তোমাকে এখানকার আহ অঞ্চলের যে কার্যক্রম আছে বা জম্মু কাশ্মীর সরকারের থেকে অনুমতি নিতে হবে, আচ্ছা bird watching ওখানে কি অনেক রকমের পাখি আসে? হ্যাঁ, ওখানে প্রচুর পাখি আছে জম্মু কাশ্মীর ধর্ষণীয় স্থান মানুষ ও সৃষ্টির আশ্চর্যের মধ্যে সীমাবদ্ধ,

পর্যটকদের সামনে এসে পরে এবং প্রায় পাঁচশতটি পাখির আবাসস্থল হলো এই জম্মু কাশ্মীর, আচ্ছা এই মৌনতাইনেরিং কিগো? মৌনতাইনেরিং হলো জম্মু ও কাশ্মীরে প্রচুর উঁচু উঁচু পাহাড় আছে যার মধ্যে হিমালয় হলো তাদের রাজা, কাশ্মীর উপত্যকা থেকে জান্সকার রেঞ্জ পর্যন্ত বেশ কয়েকটি পর্বত নিম্ন এবং উচ সহ চ্যালেঞ্জিং রয়েছে যা পরবরারোহী দের জন্য চমকপ্রদ সুযোগ প্রদান করে কাশ্মীর উপত্যকায় হারমুখ, তাতাকুতি, সূর্যাস্ত, কোলাহই জম্মু কাশ্মীরের কয়েকটি সুপরিচিত শৃঙ্গঃ এখানে গিয়ে তুমি মৌনতাইনেরিং করতে পারবে অবশ্যই তোমাকে শেরপাকে নিতে হবে, শেরপা ছাড়া তুমি মৌনতাইনেরিং করতে পারবে না,

স্কিইং এর হেলিস্কিঙ্গ ছাড়াও, শীতকালে এখানে স্নো বোর্ডিং দেখা যায় নিঃসন্দেহে গুলমার্গ হলো এখানে সেরা জায়গা যেখানে তুমি স্নো বোর্ডিং টা দেখতে পাবে এখানে ঢে~ঢালু পাহাড় রয়েছে স্নো বোর্ডিং টা এইজন্য খুব ভালো হয়, স্নো বোর্ডিং মানে তুমি পাহাড় এর তুষারের উপর দিয়ে তুমি উম বোর্ডিং করতে পারবে আরো অনেককিছু এখানে আছে যেমন ক্যাম্পিংও তুমি এখানে করতে পারো তুমি যদি জম্মু কাশ্মীরের প্রাকৃতিক আকর্ষণকে, পূর্ণভাবে দেখতে উপভোগ করতে চাও তবে তুমি ক্যাম্পিং এর জন্য অবশ্যই ready হয়ে থেকো সুন্দর ক্যাম্প সাইড এর অভাব নেই এখানে তোমাকে আগে বেছে নিতে হবে তুমি কোথায় যাবে তুমি আহ প্যাংগং লেক, নুবরা ভ্যালি, গুলমার্গ, সোনমার্গ এইসব জায়গায় গিয়ে গ্রীস্ম কালে ক্যাম্পিং উপভোগ করতে পারবে অবশ্যই শীতকালে ক্যাম্পিংটা খুবই কষ্টদায়ক, শীত গ্রী~গ্রীস্ম কালে গিয়ে তুমি ক্যাম্পিং টা এখানে করতে পারবে এখানে তুমি বিভিন্ন ক্রিয়া কলাপের সাথে adventure টা উপভোগ করতে পারবে এবং ক্যাম্পিং এর দ্বারা তোমার একটি নতুন experience ও হবে কারণ ক্যাম্পিং খুব সুন্দর এবং উপযোগী একটি বিষয় তাতে তোমার খরচায় অনেক কমবে কাশ্মীরে,

আগে থেকে বেছে নিতে হবে তুমি কোথায় যাবে গুলমার্গ, সোনমার্গে তোমার ওঠার জন্য তুমি হর্স রাইডিং করতে পারো তাতে তুমি গুলমার্গ ও সন্মার্গে তুমি পৌঁছেও যাবে এবং তোমার উম লক্ষটাও তুমি আহ পর্যালোচনা করতে পারবে কারণ সোনমার্গ, গুলমার্গে প্রচুর হর্স রাইডিং হয় আর এখানে তুমি প্রচুর পরিমানে বিভিন্ন জাতের horse ও দেখতে পারবে এবং পেহেলগাঁওতে তুমি হর্স রাইডিং করতে পারো তুমি যদি পেহেলগাঁও শহর টাই ঘোরো বা, পেহেলগাঁও গিয়ে থাকো, তো তুমি একটা নদী আছে তুমি নদীর ধারে গিয়ে হর্স রাইডিং করতে পারো, সবকিছু মিলিয়ে কাশ্মীর তাহলে একটা সুন্দর জায়গা হ্যাঁ, কাশ্মীর এ গেলে তুমি প্রচুর জিনিস দেখতে পাবে, কিন্তু তোমার হাতে প্রচুর সময় নিয়ে যেতে হবে খুব কম হলেও কুড়ি থেকে পঁচিশ দিন সময় নিয়ে তুমি কাশ্মীর যেতে পারবে, আমি অজন্তা নন্দি। আমার ছোট বেলাটা কেটেছে বর্ধমানের একটি ছোট গ্রামে। আমি এখনকার যুগের সঙ্গে আগেকার যুগের ঠিক মিলটা খুঁজে পাই না। আগেকার যুগে আমাদের সময়ে বলছি আমাদের সময় তখন বিকেল বেলায় হলে একটা খেলতে যাওয়ার। তাড়া ছিল। এখনকার বাচ্ছাদের মধ্যে আমি সেইটা দেখতেই পাই না। আমাদের এখনকার যুগের মত যেমন দুর্গা পুজোয় অনেক জামা প্যান্ট আমাদের সময়ে ছিল না, আমাদের একটাতে অনেক আনন্দ ছিল। এত। উম মানে light ছিল না। তখন গ্রাম্য এলাকা। হ্যাজাকের আলোতে একটা দুর্গা পুজো। তাতেই কত আনন্দ ছিল। এখনকার বাচ্ছাদের মধ্যে অনেক জামা প্যান্ট, অনেক আলো, অনেক সুযোগ সুবিধা পেয়েও। আমি সেই আগেকার মত আনন্দ উচ্ছ্বাসটা খুঁজে পাই না। এমনকি আমাদের মধ্যেও হয়ত নেই। যুগের সাথে সাথে হয়ত আমরাও কিছুটা পালটে যাচ্ছি, আগেকার। বিকালে যেমন এক ঝাঁক বন্ধু মিলে খেলতে যাওয়ার একটা ডাক ছিল, একটা তাড়া ছিল। মানে বিদ্যালয় থেকে ছুটি হয়ে গেলেই ফিরে এসে একটা খেলতে যাওয়ার তাড়া ছিল। এখনকার বাচ্ছাদের মধ্যে আমি তো সেটা দেখতেই পাই না। এখন ওরা সব ঘরবন্দী। ওদের পুরো জগৎটাই একটা ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। সারাদিন mobile mobile । না কোনো খেলতে যাওয়ার তাড়া, না কোনো বন্ধু। এখন আমাদের সময় একটা ওটা আমার প্রিয় বন্ধু, এখনকার বাচ্চাদের মধ্যে। এই প্রিয় জিনিসটাই খুঁজে পাওয়া যায় না বন্ধু বন্ধুই, প্রিয় বন্ধু আবার কী যদিও আমার একটা বাচ্ছা আছে, আমি তাঁকেই দেখে এই জিনিস গুলো অনুভব করছি আগেকার মানে দোলের সময়। কত আনন্দ ছিল, কতদিন আগে থেকে একটা বুড়ী পোড়ানো এখনকার বাচ্ছাদের মধ্যে বুড়ী পোড়ানোটা কী ওরা হয়ত জানেই না, বুড়ী পড়ানোটা কী? আগে আগে আমাদের দোলের দিন কত আনন্দ। দোল খেলবো সকাল থেকে উঠেই, উম রঙ গোলা, আবির নিয়ে আসা, আহ তারপর মঠ, মিষ্টি কিন্তু না মঠ, এইগুলো একটা আহ মানে। দারুন স্মৃতি কিন্তু এখনকার বাচ্ছাদের মধ্যে এগুলি খুঁজেই পাই না, এখনকার বাচ্ছাদের নাকি উম মানে রঙ খেললে ঠাণ্ডা লেগে যাবে, কি বলে ওরা এখন আহ অ্যালার্জি বেরোবে অ্যালার্জি। আমাদের সময় এই একই জিনিষ ছিল, আমাদের তো কই অ্যালার্জিও বেরোতো না আর এতো ঠাণ্ডাও লাগত না, পুকুরে চান করা বন্ধুদের সঙ্গে, মানে আহ রঙ খেলে পুকুরে চান করতে হবে, এখনকার বাচ্ছাদের মধ্যে পুকুর হচ্ছে একটা নোংরা জায়গা। আমার নিজেরই ছেলে, সে বলবে ছিঃ পুকুরে আবার চান করে কি করে নাকি? আমি তো ওকে বলি একদিন তো নেমে তো দেখ, পুকুরে চান করার যে কি মজা। সেটাতো অনুভবই করতে পারলি না, ওদের কাছে এই জিনিসগুলো ঠিক মানে অনেক পুরোন, এখনকার বললে মানে এই কথাগুলো ওর সাথে গল্প করলে মানে আহ অবাক হয়ে শুনবে কিরকম বিকট। আহ মানে একটা হাসবে, আহ মানে কি মানে ওরা ও মানে এখনকার বাচ্ছারা বলবে আমরা নাকি তখন কেমন আজব ছিলাম, আমার তো মনে হয় এখনকার যুগের বাচ্ছা গুলোই একটু আজব হয়ে গেছে।

ice cream এর আওয়াজে মানে আসার সঙ্গে সঙ্গেই একটা যে প্যাক প্যাক আওয়াজ গ্রীষ্মকাল ice cream উম এসেছে ice cream কাকু এসেছে তার কাছ থেকে আইসক্রিম খেতে হবে। এখনতো বারোমাসই সবটাই পাওয়া যাচ্ছে তাই হয়ত এখনকার বাচ্ছাদের মধ্যে তখনকার মত সেই আবেগটা নেই, আমার একটু গ্রামে গ্রাম side এই বাড়ি ছোটবেলায় ছিল মানে বাপের বাড়িটা। আলু যখন মাঠে আলু উঠত যেসব পিসিমনিরা কাজ করতো মাঠে আমরাও সেইদিন চলে যেতাম দাদুর হাত ধরে মাঠে কি আনন্দ আলু কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে হবে। তারপর হয়তো আহ কাকুরা যেত সেই খড়কুটো দিয়ে আলু পুড়িয়ে সেই মাঠের মধ্যে খাওয়া ওই মাঠের মাঠের মাটি লেগে আছে এই লেগে আছে। ওর মধ্যে মানে খুব আনন্দ থাকতো এখনকার বাচ্ছাদের মধ্যে আমিতো সেই আনন্দটা খুঁজে পাই না ওরা জানেই না আলুপোড়া জিনিসটা কি? উম ওই জল ice cream, আহ দুধ ice cream এই জিনিসটা কি ওরা তো। আহ দামী দামী ice cream জানে মানে আহ দামী দামী তখনকার ওই কম দামী জিনিসের মধ্যে একটা আনন্দ লোকানো থাকতো এই আমাদের সময়ে। ঠাকুমাদের কাছে বসে কত গল্প শোনা দাদুদের কাছে বসে কত গল্প শোনা এখন বাচ্ছাদের মধ্যে ঠাকুমা দাদুদের সঙ্গে ওই একটা মিষ্টি সম্পর্ক দেখতেই পাওয়া যায় না। তাঁরা গল্প শুনতে অভ্যস্ত না তাদের কাছে নাকি এই উম মানে এই গল্পগুলো আমাদের যেমন আহ মানে রূপকথার গল্প রাজকুমার রাজকুমারীর গল্প ওদের কাছে এখন এগুলো আহ বড্ড বিরক্তিকর। আমরা তো পাগলের মতো দাদু ঠাকুমার কাছে আব্দার করতাম মাথার চুল তুলে দিতাম আহ তার জন্য উম দাদু হয়তো ice cream খাওয়াতো উম ওটা চুল তুলে দেওয়াতো দূরের কথা।

দেখাই যায় না এখনকার বাচ্ছাগুলো বড্ড যান্ত্রিক হয়ে গেছে যন্ত্রের মতো চলছে ওই জন্যেই হয়ত এখনকার বাচ্চাদের মধ্যে আহ ভালোবাসা। তারপরেই টান এই আবেগ অনুভূতি গুলো এতো অভাব আমাদের সময় হয়তো এতো মোবাইল ছিল না এতো কিছু উম মানে আনন্দ করার এখন কিছু না হচ্ছে। এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে আমাদের সময় তো এত ছিল না তো আমাদের এইগুলোই হয়তো। আনন্দ করার একটা জায়গা ছিল দাদু ঠাকুমাদের সঙ্গে একটা টান পিঠে, এখনকার বাচ্চারা পিঠে কি জিনিস জানে না, পিঠে খায় না, আম আহ আমি অন্য বাচ্ছা কি বলবো আমার বাচ্ছাকে যদি পিঠের সময় পিঠে। বানিয়ে দেওয়া হয় না, তখন ও বলবে যে এগুলো খায় নাকি এই চালের ঢিপ গুলো কেউ খায় নাকি কিন্তু আমাদের সময় এটা একটা মানে বিশাল বড়ো ব্যাপার ছিল পিঠে পরব পিঠে হবে এই আহ । পুলি পিঠে সেদ্ধ পিঠে দুধ পিঠে আজকে পিঠে আমার ছেলে আবার বলবে চালের ঢিপ এগুলো আবার কেউ খায় নাকি, তাল, তাল কুড়াতে যাওয়া তালের পিঠে হবে, ফুলুরি হবে, পিঠে হবে। আমার ছেলে তো আবার তালের গন্ধ এখন সহ্যই করতে পারে না এগুলো নাকি খায় না এগুলো খেলে নাকি শরীর খারাপ হয় হ্যাঁ হয়তো হয়।

এখনকার বাচ্ছাদের মধ্যে চড়ুইভাতির সময় হলে ওদের নাকি মাংস rice এইসব না হলে সেটা চড়ুইভাতি না আমাদের সময় ছিল গরম গরম খিচুড়ি বেগুনভাজা। ডিম ভাজা এর মধ্যে অনেক আনন্দ ছিল এখনকার মানে কোনো অনুষ্ঠান হলেই বাইরে খেতে হবে বড়ো হোটেলে গিয়ে খেতে হবে আমাদের সময় বড়ো হোটেল। বড়ো হোটেল ছিল না আমাদের সবকিছু আবদার ছিল মায়ের কাছে এটা বানিয়ে দিতে হবে ওটা বানিয়ে দিতে হবে। যতই উন্নত হোক আমার মনে হয় কিছুটা ভালো দিক ও আছে আবার কিছুটা খারাপ ও আছে। খারাপ দিকটা হচ্ছে এই মানুষের প্রতি মানুষের টানটা কমে গেছে আন্তরিকতাটা কমে গেছে আত্মীয়তা মানে আগে মানে কোনো কিছু হোক না হোক এর বাড়ি এতদিন যাওয়া হইনি তো। ঠিক আছে এর বাড়ি একবার ঘুরে আসা হল উম মানে নিজের পিসির বাড়ি ঘুরে আসা হল মাসির বাড়ি এখন তো এখনকার বাচ্চাদের মধ্যে কোন অনুষ্ঠান না হলে আহ পিস্তত ভাই মাস্তত ভাই এর সঙ্গে দেখাই হয় না। এখনকার বাচ্ছারা কি বলে whatsapp এ কথা হয়ে যাচ্ছে আমাদের বেলায় এসব ছিল না আমাদের বেলায় একসঙ্গে ছুটি পড়লেই হয়ত পিস্তত দিদিরা দাদারা মামারবাড়ি আসত। নাহলে আমরা পিসিরবাড়ি যেতাম একসঙ্গে বসে গল্প করা একসঙ্গে খেলা করা একসঙ্গে পুকুরে চান করতে যাওয়া দুপুর বেলায়। গ্রীষ্মকালের দুপুর বেলায় আম পাড়া আম ছেঁচকি খাওয়া স্বর্ণ যুগের স্মৃতি সেগুলো হাজার চেষ্টা করেও হয়ত সেগুলো আর ফিরে আসবে না। এখনকার বাচ্ছাদের মধ্যে তো আমি এসব কিছু দেখতেই পাই না বন্ধুদের সঙ্গে আড্ডা মারা এখনকার বাচ্ছাদের মধ্যে কোথায় এসব হইহুল্লোর করা কোন অনুষ্ঠান হলেও। এখনকার বাচ্ছা আগে আমাদের কোন অনুষ্ঠান মানে বাচ্ছারাই মাতিয়ে রাখত আমরাই যেকোনো আমাদের বাড়িতে আহ কাকার বিয়ে পিসির বিয়ে উম দাদার বিয়ে আমরাই কত আনন্দ হইচই করেছি এখনো হয়ত আমাদের সাথে আমাদের। আমার ছেলে বোনের ছেলে আমার পিস্তত দিদির ছেলে সব একসঙ্গে হলে ওই হ্যাঁ কেমন আছিস ভালো এইটুকুনি কথাবার্তা তাদের মধ্যে যে একটা আনন্দ হইহুল্লার করা একসঙ্গে থাকা। খুঁজেই পাচ্ছি না সেসব জিনিস আর চোখেই দেখা যায় না। আবার এখনকার সবটাই খারাপ না কিছু তো ভালো অবশ্যই আছে পড়াশোনায় অনেক উন্নত এখন অনেকে আমাদের সময় তো আমরা তো অনেক কিছু জানতাম না। এখনকার বাচ্ছারা সেই তুলনায় অনেক অনেক এগিয়ে আছে তাঁরা অনেক কিছু জানে অনেক তাড়াতাড়ি বোঝে এখনকার পড়াশোনা অনেক। অনেক দিক থেকে উন্নত। হু কিন্তু তার সঙ্গে অনেক অবনতিও আছে বড়োদের প্রতি কমে গেছে টানটা কমে গেছে সম্মানটা কমে গেছে ভালোবাসাটা এখনকার বাচ্চাদের মধ্যে। সেটা যান্ত্রিক হয়ে গেছে ভালোবাসাটা। আমাদের আগের সময় আমরা যেটা করতাম মন থেকে করতাম অতো ও কি বলবে ও কি করবে এতো কিছু চিন্তা করে কোনো কথা বলতাম না। এখন কথা বলতে গেলে এখনকার বাচ্ছা কি বড়ো মানুষের সঙ্গেও কথা বলতে গেলে পাঁচবার ভাবতে হয় যে সে কি ভাববে সে কি করবে। আমার মতে বলে তখনকার যুগটাই হয়তো ভালো ছিল আমাদের যুগটাই ভালো ছিল। শ্রী অরবিন্দের জীবনী লেখা সহজ কথা নয়। আহ তিনি তাহার কথা বলিতে পারেন। কাজেই আমি নিজেই আশ্চর্য হই কেন এ কার্যে প্রবৃত্ত হইয়াছি। আমি তাহার বিরাট জীবনের কতটুকু জানি? তাহার আত্ম~ অন্তর্জীবনী পরিচয় রাখার বিন্দুমাত্র স্পর্ধা আমার নাই। আমি যে এ কার্যে প্রবৃত্ত হইয়াছি তাহা নিছক নিজের অন্তরে প্রেরণায়। তাহাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করিবার জন্য। শ্রী অরবিন্দকে শ্রদ্ধা করিবার প্রেরণা লাভ করি আমার পিতা শ্রী রবীন্দ্রনাথ ছিলেন নিকট। তিনি রাজনীতির ক্ষেত্রে সম্পূর্ণভাবে শ্রী অরবিন্দ অনুবর্তী ছিলেন এবং স্বদেশী আন্দোলনের সময়ে স্বদেশী আন্দোলনের সময় শ্রী অরবিন্দ স্বদেশী আন্দোলনের সময় শ্রী অরবিন্দের আদর্শ কার্য করিতেন, তাহার শ্রী অরবিন্দের সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয় নাই। তবে তিনি উনিশশো নয় খ্রিস্টাব্দে হগলি প্রাদেশিক সম্মেলনে শ্রী অরবিন্দের জাতীয় দলের প্রতিনিধিরূপে উপস্থিত ছিলেন। তিনি শ্রী অরবিন্দ সম্পাদিত বন্দে মাতারাম কর্ম যোগে ও ধর্ম নিয়মিতভাবে পাঠ করিতেন, আমার মনে পড়ে বাল্যকালে ঐ সকল কাগজ দেখিতাম এবং উহাতে কি লেখা থাকে জানিবার জন্য আমার বালক মন উৎসুক হইতো কিন্তু কিছুই বুঝিবার ক্ষমতা ছিলো না। উত্তরকালেও শ্রী অরবিন্দ সমন্ধে ঔৎসুক্য ছিলেন। কিন্তু কিছুতেই বুঝিতাম না কেন তিনি রাজনীতি ক্ষেত্র ত্যাগ করলেন, যোগ সমন্ধে কোনো ধারণা ছিলো না। শ্রী অরবিন্দের কোনো লেখা পড়িয়া বুঝিতাম না। পড়ারও কৌতূহল ছিলো না। মনে পড়ে আমাদের হোস্টেলে আমার পাশের ঘরে জনৈক থাকতো, আর্য রাখিতেন। তখন আর্য প্রকাশিত হইতেছিলো, কিন্তু তাহাতে কি লেখা থাকে কোনোদিন পাতা উল্টাইয়াও দেখি নাই। যদিও আমি দর্শণের ছাত্র ছিলাম

ও অন্য কয়েকখানি পুস্তক ক্রয় করিয়াও ফিরাইতে হইলো, সেদিন বড় ব্যথা পাইলাম। অবশ্য নিজের ঐ সকল পুস্তক বুঝিবার ক্ষমতা ছিলো না। তবু ক্ষোভ হইলো জ্ঞানের ক্ষেত্র হইতে কেন ঐ মহান ব্যক্তির কথা লেখা ঢুকাই দেয়া হলো। পরে ঐ পুস্তকখানি পড়িয়া নিশ্চিত হইয়াছি যে, কি কারণে আমাদের সাহেব প্রিন্সিপাল ওনাকে পাত্তা দিলেন না। তিনি নিশ্চয় উহা পড়েন নাই, যদি পড়িতেন তাহা হইলে উহার যুক্তিমত্তা ও উদার ইঙ্গিতে মুগ্ধ হইত। সাধারণত এইরকমই হয়। আমরা কোনো ব্যক্তি সমন্ধে ভালো করিয়া না জানিয়া বা কোনো বিষয়ে ভালো করিয়া অনুসন্ধান না করিয়া ভীতু লোক সাজিয়া বসি পরের শ্রী অরবিন্দের কিছু কিছু লেখা পড়িয়া বুঝিবার ক্ষমতা হইলো। কিন্তু তিনি কেন জলাচ্ছয় করিয়াছেন তাহা প্রহনী তার মতো লাই দিতেন।

ও দিলিপ কুমার রায় পন্ডিচারী স্লান করিলেন। পরে দিলিপ বাবুর লেখা শ্রী অরবিন্দ স্বরণে স্বরণে স্বরণে স্বরণে স্বরণে স্বরণে মান অপমানে শ্রীয় অরবিন্দের যে মূর্তি অঙ্কিত দেখলাম, তাহাতে হৃদয় মুগ্ধ হইলো। শ্রী অরবিন্দের যোগ কি জানিবার ও শিক্ষ্য জন্মিলো শ্রী অরবিন্দের লেখা পড়িতে আরম্ভ করিলাম। এ এখনো যে, সামান্য জ্ঞানালয় হইয়াছি এ পুস্তক হয়তো তাহার কিঞ্চিত পরিচয় দিলেন, সাংবাদিকের জীবন গ্রহণ করিবার পর কয়েকটি রাজনীতিক আন্দোলনের অভিজ্ঞতা হইলো। দেখি কি কি পরিচয় পাইলাম, মানব জাতির ভবিষ্যত সমন্ধে কৌতূহল জন্মিলো। বিশ্বে রহস্য জন্মিলো ও শিক্ষ্য হইলো। কিন্তু নানাবিধ বই ও লেখা পড়িয়াও কুল কিনারা পাইতাম না। এমন সময় আমার এক বন্ধু মনে করে আর যে এক প্রথম খন্ড হইতে হাতে আসিলো। তাহাতে life design করিয়া বিস্ময় স্তব্ধ হইলো। এই পুজার দৃষ্টি অকাট্য ব্যক্তি জ্ঞানের বিশালতা কোথায় পাই নাই। কয়েক খণ্ড আর্য করিয়া মনে হইলো যেন নতুন জন্ম নিলো।

অতিথি জন্মিলো লিখিলাম শ্রী অরবিন্দ রাজনীতি ক্ষেত্রে তার পরিচয় বিসর্জন হইলো। জীবনের রহস্য এখনো যে অঙ্গীকার কিতাব পড়িয়া শ্রী অরবিন্দের ও অক্ষুন্ন আদর্শ সম্যক পরিচয় পাওয়া যায়। শিখার বিষয় Life behind তৃতীয় পুস্তকারে প্রকাশিত হইতেছে। শ্রী অরবিন্দের আদর্শ সংস্পর্শতায় ইঙ্গিত পাওয়া যায় যে, বিহিত্ত দিলীপ কুমার রায়ের চিত্রাঙ্কর পোস্টারে শ্রী অরবিন্দ অধ্যায় আমি পুস্তক লিখিবার সময় ও আর প্রকাশিত হয় নাই। কাজেই শ্রী অরবিন্দের যোগ সমন্ধে আলোচনায় ওরা সহতলইতে পরিনাই দিলীপ বাবু বড়ই ভাগ্যবান যে, তিনি শ্রী অরবিন্দের মতো এখানে আদর্শের কথা শুনিবার সুযোগ পাইয়াছি।

তিনি উদ্দেশ্য শ্রী অরবিন্দ পুরো রাস্তায় করিয়াছিলেন। তারপর উপলব্ধিত হলে~ হলে তাহার কি অপূর্ব অভিজ্ঞতা হইলো। তাহার কথাগুলি কিছু কিছু উদ্ধৃতি করিবার পুনরায় সংগ্রহ করিতে পারিলাম না। আমার বেশিরভাগ সময় ইচ্ছা হতো, জবাব দিবো বলে জগৎটাকে এ মুহূর্তে দিই বদলে মানুষ প্রকৃতিটাকে ঢেলে ফেলে জগত মন দিয়ে যা কিছু আছে শিখনীয় যা কিছু আছে এ জয়কে লিপ্ত করে দিই আমার সাধন বলে আমি প্রথম এসেছিলাম এখানে এই ধরনের আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে। যদিও এখন পন্ডিচারীতে আসার প্রধান কারণ আমি এখানে সাধন করবার আদেশ পেয়েছিলাম। লেলিনকে আমি তারে বলি যে যুব সাধনা করতে আমি রাগি কিন্তু কর্মসাধনা ছেড়ে না যে সুখ কাব্য বই আমি অত্যন্ত ভালোবাসাতাম লেলেন রাগি হলেও দিলো আমাকে দিলীপ বাবু পন্ডিচারীতে স্থায়ীভাবে জায়গা পাওয়া মাত্র ফোন দিয়েছিলো অরবিন্দের সঙ্গে সাক্ষাৎ করিয়াছিলেন। কিছুদিন পরে আমাকে নিজে অন্তর্নিক ডেকে লেলিন চরিত বলে বিদায় নিলো। আমি পন্ডিচরীতে পুনরায় যুব সাধনায় বসলাম। কিন্তু সাধনা করতে করতে আমার দৃষ্টিভঙ্গি গেল বদলে আমি দেখলাম যে, আমি এখনো এখানে এসব করার সম্মুখ পথ ভাবতাম শুধু আমার অজ্ঞানের জন্য দিলিপ অজ্ঞান হ্যা। কেননা, আমি এ সত্যটা তখন জানতাম না যে, জগতের মানুষকে উদ্ধার করতে হলে একজন মানুষের পক্ষে বিশ্বাস অবস্থায়

কিন্তু তার জন্যে কালো কালো অনুকুল হওয়া চাই। আসল সমস্যাটা হলো, ঐখানে শুধু ওপরের আলো নামতে রাজি হয় তবে না সে নামতেও পারে হেটে হেটে থেকে থেকে কিন্তু তাকে সুপ্রতিষ্ঠিত করা যাবে না। যদি নিজের আধার গ্রহিতা আধার ধারণ করতে না পারে। এ বিশ্বজগতে বিজয়ীদের কোনো আসল সমাধান বা অলৌকিক সত্য অস্বীকার করে বাতলে দেওয়া অসম্ভব, এতে আছে পাতায় পাতায় এ অধ্যায় স্বাক্ষর নিবেন। এমন কোনো যুব শক্তি যা এ পর্যন্ত পৃথিবীতে প্রকাশ হওয়ারও স্বপ্ন হয় নাই। এই হৃদয়গ্রাহি কথোপকথনের দিনেও সমাপ্ত উদ্ধৃত করা হইলো। সিমান্তটা পার না করিলে কেউ কেউ অতিষ্ঠ হইবেন না। ইহা দেখছি অরবিন্দের আদর্শের ইঙ্গিত পাওয়া গিয়াছে আদর্শপোদব্ধি সমন্ধে তার কি অটুট বিশ্বাস তিনি বলেন, আমি নিশ্চিত জানি যে অতি মানুষ সত্য তা তার আবির্ভাব ও যথাসময়ে হবেই হবে। আমার বিশ্বাস ঐ ইচ্ছা বলে যে এদিকেই খুজবে এ অঘটন এই অতি মানুষ শক্তি নিজের পথ দিলিপ কুমার জিজ্ঞাসা করেন যে, এ শক্তির কাজ কি মুষ্টিমেয় জনকয়েকের ওপর না অনেকের ওপর উত্তর শ্রী অরবিন্দ বলেন পূর্ণ যোগ যদি আমার মতোন দুই একজনের জন্য হতো তাহলে তার মূল্য হতো খুব কম। কেননা, আমি তো আর এই বাস্তব জীবনকে ছাড়তে চাইছিনা তাই কি চায় একটা আমূল গভীর পরিবর্তন দিলিপ কিন্তু এ পরিবর্তনে যিনি আপনার পরবর্তীকালে আপনার মতে অমানুষিক সাধনা করতে পারবে তো? আজকে সারাদিন আমি কী করলাম, সেটা নিয়ে বলবো, আর সারাদিন আমি কী করি আহ সেটা নিয়েও বলবো। আজকে যেমন আহ

ইয়ে করেছিলাম দেখাবো বলে, তো ওদেরকে যোগাযোগ করে আজকে দেখানোর কথা ছিলো। সেই জন্য খুব সকালেই উঠতে হয়। খুব সকালেই আজকে উঠেছি, প্রায় উম ছ'টার সময় উঠেছি। আর মেয়ের বিদ্যালয়ে ছিলো আজকে বই দেওয়ার দিন। উম সবকিছু একসাথে আজকে পড়ে গিয়েছিলো। তো ছ'টায় উঠি, উঠে উম আমাদের সকালের খাবার বানিয়ে সমস্ত ঘরের কাজ করে বিছানা তুলে তারপরে আমি আহ আমরা সকালের খাবার খেয়ে বেড়োই। বেড়িয়ে প্রথমে যাই মেয়ের বিদ্যালয়ে। ওখানে গিয়ে ওদের যে আহ বই দেবার ছিলো আজকে, সেখানে গিয়ে সমস্ত বই খাতা সবকিছু নি। নিয়ে ওখান থেকে বেড়োই। জয়রামবাটির উদ্দেশ্যে, বাঁকুড়া জয়রামবাটি। তারপরে এবার উম ওখানে গিয়ে পৌঁছাই প্রায় আহ সাড়ে এগারোটার মতো লাগে আমাদের পৌঁছাতে। তো ওখানে গিয়ে ওখানে ছি~ গিয়েছিলাম বিবেকানন্দ mission এ। ওখানে আহ দেখানোর ছিলো। ওখানে গিয়ে আহ দেখাই। উম দেখানোর বেশ কিছুক্ষণ time লাগে, কারণ অনেক জন আহ ছিলো, আহ অনেকজনই গিয়েছিলো। তো প্রচুরই দেরী হয়েও গেলো ওখানে। ওখানে বেড়োতে বেড়োতে প্রায় বেজে গেলো আমাদের ওই দেড়টা মতো। তো ওখান থেকে বেড়িয়ে আমরা

হম খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে হম তারপরে আহ প্রচণ্ড আজকে গরমও ছিলো উম সেরকম রোদ গরম। প্রচণ্ড কষ্টও হয়েছে। তো সেখানে গিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওয়ানা দিই। তো উম তারপরে বাড়ি আসি। বাড়ি এসে এতোটাই আমরা আহ ইয়ে হয়ে পড়ি আহ আহ মানে এতো রোদ গরম তো সেখানে একটু খানি আমরা

উম আহ পড়ানো মেয়েকে আবার পড়~ পড়ানোর মাঝেই আবার রাতের খাবার বানানোর থাকে। তো আবার সন্ধ্যেবেলাতেও আবার কিছু জলখাবার বানানোর থাকে। উঠি, উঠে আবার সেই সন্ধ্যেবেলার জলখাবার বানিয়ে, তারপরে আবার রাতের জন্য আবার খাবার বানিয়ে তারপরে তার মাঝে নিজের কিছু কাজ থাকে। উম সেই কাজগুলো- লেখালেখি করি, সেগুলো কাজগুলো ক'রে তারপরে আবার ওদেরকে আহ রাতে খেতে দিই। রাতে খেতে দিয়ে, রাতে খাওয়া হয়ে যাবার পর আবার আহ পরের দিন সকালেই আহ রান্না যেহেতু থাকে সকাল বেলা। আহ স্বামী ইয়েতে যায় চাকরিতে তো তার জন্য একটু রান্নাবান্না করতে হয়। তো রান্নাবান্না করতে গেলে আগের দিন একটু খানি কাটাকুটি করে রাখতে হয়। সেই কালকের জন্য কিছু উম সবজি কাটাকাটি করে রাখলাম এই কালকের যা রান্না হবে সেগুলো সমস্ত- আলু, বেগুন, ডাঁটা একটা শুক্তো করবো তার জন্য- আলু, বেগুন, ডাঁটা, উহ কাঁচা কলা এসমস্ত কিছু একটু গাজর এগুলো সব কেটে রাখলাম। উম কেটে আহ রেখে সমস্ত ready করে আবার ওগুলোকে আহ ঢাকা দিয়ে ভালো করে ঠিকঠাক করে রাখলাম। আমাদের রাতের সব খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আহ বাসন ধোয়ার ছিলো সেগুলো সব আহ ধুলাম, ধুয়ে আহ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সবসময়। সমস্ত বিছানা ঝেরে আবার উম আর বিছানা মশারী টাঙিয়ে আহ বিছানা করে তারপরে একটু খানি আবার উম ঘরগুলো নোংরা হয়। সেজন্য রাতে শোবার সময় একটুখানি উম ঝাট দিয়ে, আহ ঝাড় দিয়ে দিই রাত্রে। তারমাঝে থাকে gas এর oven মোছা। তো সেগুলো সমস্ত হম মোছামুছি করে নিই, সমস্ত বাসন ধুয়ে, তারপরে নিজে brush করি। তো brush করে তারপরে

শ~ শুতে হবে কাল সকাল সকাল আবার ওঠা আছে। যেমন সকাল বেলায় উঠতে হয়, সেইরকম উম সাড়ে পাঁচটায় উঠতে হয় উঠে আবার আহ একটু খানি